এইতো বসে আছি। বল তুই কী করছিস? এই যে মু তোকে মনে পড়লো তাই তো phone করলাম।

এখন কোথায় থাকবো ? ঐদিক ঘুরে বেড়াচ্ছি একটু। বাইরে থেকে এলাম। আহ সেদিন আর কি একটু ব্যস্ততার মাঝখানে ছিলাম তুইও ছিলি তাই আর কি আরো phone টা কাটলাম বুঝলি ? ওহ, তা আখন বল কী কেমন খবর ?

আহ শিক্ষা কি বলবো ? এখনকার শিক্ষা যা অবস্থা খুব খারাপ অবস্থা। সেটাই সেটাই ক'টা মানুষ আর কি বলবো বল। প্রত্যেকটা মানুষতো আর শিক্ষাটা কে নিজের পেশা হিসাবে এখন বেছে নিচ্ছে না আগে যেমন পত্তেকটা মানুষ শিক্ষাটাই পেশা হয়ে ছিল। একটা বাচ্ছার ক্ষেত্রেও same জিনিসটাই হতো যে শিক্ষাটা তার পেশা। কিন্তু এখনতো সেটা আর করছেনা না। হ্যাঁ হ্যাঁ। একটা যেকোনো~ যেকোনো জিনিস একটা বাচ্ছাকে যে মজবুত শিক্ষা তো না দেওয়া হয় বড়ো হয়ে সেটা উম থাকেনা। মানে যেকোনো pillar যেমন মজবুত করতে হবে আখন বাচ্চা শিক্ষিত শিক্ষিত না হয় শিক্ষিত হওয়া মুশকিল আছে। সেটাই সেটাই। কী বলতো শিক্ষা জিনিসটা এমন যে আমাদের শ্বাস ছাড়া কিন্তু শিক্ষাটাও আসবেনা ঠিক আছে ? তো শিক্ষা শব্দটা কী বলতো সেটাও কিন্তু একটা সংস্কৃত ধাতু ভাষা থেকে এসছিল। যে শ্বাস থেকে কিন্তু শিক্ষাটা এসছিল। হয় না তালবশ্য এ আকার দন্তস শাস তো সেখান থেকেই শিক্ষাটা এসছিল। তো আমাদের দ্যাখ যা মানে শিক্ষার অর্থ কী বলতো এক কোথায় বলতে গেলে শিক্ষাটার অর্থ হলো যে মানে শাসন করা।

হ্যাঁ শাসন করা। তো এই যে শিক্ষাটাকে দ্যাখ শাসন তো আর এমনি করা যাবে না। শাসন করতে গেলেও নিজেকে আগে শিক্ষিত হতে হবে। তো এই যে শিক্ষিতোর ব্যাপারটা। তো এই জিনিসটাও কিন্তু আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে তাই না ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিজেকে প্রথমে তুমি একটা বাচ্ছাকে পড়াতে হলে তোমাকে তো নিজে একটা শিক্ষিতও হতে হবে তবে তো একটা বাচ্ছা ছেলেকে পড়াতে পারবা। আর যদি শিক্ষিত না হও তাহলে বাচ্ছা ছেলেকে কী শিক্ষা দেবা ? নিজেকে শিক্ষিত হতে হবে তারপরে একটা জিনিসকে অন্য লোকেরও কিছু বলতে পারবা। সেটাই সেটাই। মানে এই যে শিক্ষা জিনিসটা মানে education জিনিসটা তোর এতটা প্রচলন রয়েছে, but edu~ education কার এখনকার generation মানুষকে তুই জিজ্ঞেস কর যে education মানুষ education শব্দটা কোন শব্দ থেকে এসছে তাই বলতে পারবেনা। মানে এটা যে একটা Latin শব্দ Educare থেকে education এসছে এই জিনিসটাই কেউ দেখবি বলতে পারবে না। হ্যাঁ এখন তো সে সেরকম শিক্ষিতে শিক্ষিত হয় না, এখন সেরকম । তারপর নম্বাকভিক্তিক এ~ এইটা এখন suggestion দিন, দিয়ে এসে এটা মুখস্ত করে লিবি, then লেখতে পারবি। আখ~ তখনকার শিক্ষা কি হতো বলতো ? তখনকার শিক্ষিত শিক্ষিত গুটা বই খুঁটিনাটি পড়তো। কিন্তু এখনকার তো মানুষ সেটা পড়ে না। এখনকার মানুষের সেই suggestion হিসাবে পড়াশুনা হয়েগেছে। এটা পড়বে, এটা পড়বে, এটা বাদ দিয়ে দিবে এটা পড়া তো দরকার নাই। কিন্দু আগগার মানুষ পত্তেকটা সব ভালো করে খুঁটিনাটি পড়াশুনা করতো। সেটাই সেটা। আর একটা কি বলতো মানে শিক্ষাটা তো আগে তোর বলতে গেলে কি বলতো, যে dictionary বিষয়টা dictionary তো আমরা ধর অনেক ঘেটেছি। কিন্তু তুই এখনকার মানুষের যেই, dictionary তো নেই। কারণ এখন পত্তেকটা phone এই dictionary হয়ে গেছে। তো phone টাকে dictionary হিসাবে ব্যবহার করে। তো dictionary র যে বিক্রিটা। dictionary র যে চাহিদাটা সেটাও কিন্তু অনেক কমে গেছে তাই না ? হ্যাঁ dictionary বলে নয়, যেকোনো বই এর একটা কি কমেগেছে কিনাটা। এখন তো সব বলছে mobile এ সব কিছু পাওয়া যাচ্ছে, বইটা কিনে কি করি ? mobile এ PDF করে দেখে নেয়, হয়ে যাবে সেই একই। যতটা intalege পরিভাষা আসছে আস্তে আস্তে বই এর পরিমানটাও কমে যাচ্ছে। যে কোনো বই। সেটাই, আর Google বাবাটাও এরকম হয়ে গেছে তোকে আর কি বলবো ? মানে Google বাবাতে তুই একটা প্রশ্ন লিখে দে দ্যাখ Google বাবা তার দু minute এর, দু minute কি just পাঁচ second এর মধ্যে তার answer টা তোর সামনে এনে দেবে। তো বই কেউ use করতে চাইছে না। একটা mobile এ পড়া একটা আলাদা ব্যাপার একটা বই যদি পড়ো তো সেই পড়াটা একটা আলাদা ব্যাপার। বই পড়লে তোর মনোযোগ বইয়ের দিকেই যাবে। কিন্তু তুমি mobile এ খোঁজার ধরো কিছু search করতে করতে কেউ Whatsapp করে দিলে। Whatsapp এ দিকে তুমি চোখ যাবে। কিন্তু তুমি ব~ বই এ তে তা হবে না। কিন্তু বই এ তে তুমি একটা পড়তে পড়তে যাচ্ছো ওই পড়ার দিকেই যাবে। কিন্তু mobile এ তা আলাদা, বিভিন্ন রকম massage আসবে। পড়ার consit টা তো হারিয়ে যাবে। সেটাই সেটাই। আর মানে আহ তোর ভাই তো এখন পড়াশুনো করছে তাই না ?

কিসে পড়াশুনা করছে ও ?

আহ তো ওর পড়াশুনার দিকে ভক্তিটা কেমন ? ও ছোটো থেকেই পড়াশুনায় তো মেধাবী একটু। পড়াশুনার দিকে একটু বেশি আহ আগ্রহ নাকি ?

eight nine এ বেশ ভালোই পেয়েছে। মোটামুটি eighty percent এর সব উপরে marks পেতো eighty percent, eighty-one, eighty-eight, three। এইভাবে marks তুলেছে। তোর বাবাও তো শুনেছিলাম যে শিক্ষিত নাকি ? বাবা না মা ?

তোর বাবা কোন ইস্কুলে পড়াশুনা করেছিল জানা আছে তোর ? আমার বাবার আর বলিস না। আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম কোন ইস্কুলে পড়েছিল, তখন এখানে একটা ইস্কুলের নাম বললো। একটা উম বিচিন্দ্রপুর। ইস্কুলের নাম ছিল বিচিন্দ্রপুর high school ঠিক আছে ? ও অনেক পুরাতন। বুঝলি ?

ও না কারণ কাকুকে তো দেখেছি, কাকুর সাধারণ knowledge টা অনেকটা বেশি আর যেগুলো বলে তো সেগুলো অনেকটাই কাজে লাগে বা কাজে দেয়। কাজের কথাই বলে। হ্যাঁ হ্যাঁ। মানে অনেকটাই জ্ঞান আছে । আগ্গের মানুষ তো আগ্গের মানুষ তু বোল যে কোনো যাই জানতো যেটুনু জানতো সব একদম খুঁটিনাটি বিষয়ে জানতো। যেটুনু শিক্ষা একদম খাঁটি শিক্ষা। এখন তো সে খাঁটি শিক্ষা তো নাই, এখনতো সব ভেজাল। সেটাই সেটাই। খাবারের ভেজাল যেমন উৎপত্তি হয়েগেলো অনেকটা। সেরকম এই এই জিনিসের ও ভেজালটা অনেক উৎপত্তি হয়েগেলো তাই না ? হ্যাঁ হ্যাঁ, এখনকার আগেকার মানুষ পড়ার সেই চিন্তাধারা আলাদা ছিল তখন সেই হ্যাঁ পড়তেই হবে। কিন্তু এখনকার উম generation কিন্তু পড়ার দিকটা মনোযোগটা হারিয়ে যাচ্ছে। এখন game এ আসক্ত বিভিন্ন রকম, খেলছে। তখন এখন পড়াশুনার পত্তেকটা routine আগে কি routine থাকতো। এখনকার মানুষের মধ্যে সেই routine টাই নাই। সেটাই সেটাই। এবার দে কী বলতো মানে যেটা তোকে আমি বারবার বলছি যে জোর করে কাউকে শিখতে পারা যায় মানে শেখানো যায় না। একটা যদি master ও try করে যে আমি জোর করে সব ছাত্রকে pass করাবো তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব না। কারণ নিজের মন থে~ কারণ নিজের মন থেকে যদি কাউরির প্রতি ভক্তি না আসে, সেটা শিক্ষা হোক লোকজন হোক। আহ তাহলে কিন্তু হবেনা। আর শিক্ষা থাকাটাও মানে,

ব্যবহারটা আছে। তার কথাবার্তা তার language সব কিছুতে একটা mean করে না শিক্ষার প্রতি। হ্যাঁ তুই ঠিকই বলেছে, একটা উম একটা মানুষ তার পরিচয় হয় শিক্ষা। তুমার কথাবাত্রায় বলে দেবে তুমি শিক্ষিত কি শিক্ষিত লয় ? তুমি যদি গালটাল দাও তো তুমায় ভাববে সে অশিক্ষিত। গাল রে। সেরকম ব্যাপার। এখন মানুষের শিক্ষিত হওয়া বেকার। একটা, একটা মানুষ তার শিক্ষ~ শিক্ষক hello শোনা যাচ্ছে ? হ্যাঁ হ্যাঁ বল তাহলে ।

সেটাই সেটাই সেটা, নিজেকেই চেষ্টা করতে হবে।

তো অনেক জনের এরকম ইচ্ছা থাকে কাউরির football থেকে, কাউরির Tennis থেকে, কাউরির badminton থেকে। কাউর খেলাধুলা থেকে শিক্ষাটা মানে সেই শিক্ষাটা করবে ও। পড়াশুনো করবে। হ্যাঁ অনেক কিছু করবে শুনা নিয়ে পড়াশুনা থাকে। অনেক ইতিহাস নিয়ে পড়াশুনা থাকে। এই যে এই শিক্ষাগুলো দ্যাখ শিক্ষার কখনোই শেষ নেই। তো শিক্ষা গ্রহণ করতে গেলে অনেক শিক্ষার বইগুলোও পড়তে হবে, অনেক জিনিসগুলো বুঝতে হবে, জানতে হবে, অন্যের সঙ্গে আলোচনা করতে হবে। আলোচনা করলে শিক্ষাটা বাড়ে তাই না ? হ্যাঁ তু ঠিকই বলেছে। আখনকার মানুষরা যদি বুজ নিজেকে বুজতে পারে আমি কোন level এ আছি পড়াশুনা করার পর আমি কোন level এ যাবো। কেউ honors করবো নাকে pass course এ যাবে সেটা বুজতে নিজেই পারে না, কোনদিকে যাবে ? ব্যাপারটা সমস্যা ওই জায়গায় আইসে ছেলেগুলোর। সেটাই সেটাই। আর কি বলতো শিক্ষা সমাজের প্রতি এমন একটা হয়ে এখনকার সমাজগুলো তো আমাকে তোর Bangladesh city টা অনেক ভালোলাগে, Bangladesh এর সে ব্যবহার language তাদের শিক্ষা, সমাজটা। আহ Youtube এ অনেক video দেখেছি। আর এখন তো দেখবি Bihar side এ, Bihar যেটাকে বলে না Bihar ?

তো সেগুলো ও আর কি দেখছি। তোর সেখানে পড়াশুনোর নামে কী করছে জানিস ? মানে তোকে যে college এ পড়াশুনো করছে তাদেরকে চাকরি দেওয়ার নামে তোর ডাকছে, নিয়ে সেখানে ভর্তি হচ্ছে। সেখানে সে দু'বছর তিন বছর যেটা এক বছরের course; সেটা তিন বছরেও শেষ হচ্ছে না, চার বছরেও শেষ হচ্ছে না এরকম একটা ব্যাপার। ও খুবই খারাপ তো । সেটাই সেটাই। অনেকটা খারাপ একটা বিষয়। এই যে শিক্ষার এভাবে যদি অবিনত অবনতগুলো করতে থাকে, তাহলে শিক্ষাটা এগোবে কী করে বল ? হ্যাঁ সেটাই বলছি। আখনকার master রা কিন্তু সেরকম পড়হায়ে না দেখবে, আগ্গের master যেমন আমরা পড়াশুনা করতাম ইস্কুলে কি সুন্দরভাবে পড়াশুনা করতো এবং পত্তেক ছেলেপুলে কে জিগাসা করতো, ভালো করে বোঝাতো। কিন্তু আখনকার master কি বলোতো? classএ ঢুকছে, নে mobile খুব বার করছে sir এরা নে খুঁচাতে লাগছে। সেই সেই দেখেতো এখন শিখছে ছেলেপুলেগুলো। আখন master কে ভালো বকো শিক্ষিত হতে হবে, mobile বার করলে হবে না। এবার class এর মধ্যে master রা যদি mobile বার করে যদি খুঁচাতে লাগে একটু তালে, তারা ছাত্ররা আর কি করবে ? সেটাই সেটাই। আমাদের একটা কি বলবো তোকে English master ছিল বুঝলি মানে যখন আমরা এ high ইস্কুলে এ পড়াশুনা করতাম তো একটা master অনেক ফাঁকিবাজি ছিল, English master টা কি করতো বল তো ?

কিন্তু সেটা বাদ দিয়ে বলতো reading গুলো পর তাহলেই হবে। reading গুলো পড়তে বলে তারপর সে phone ঘাটতে লাগতো, video দেখতে লাগতো হ্যাঁ কম sound এ, শুনতে পেতাম তবুও আমরা হ্যাঁ, তো বললে আবার মারতো অনেক। তো head sir কেও complain করেছিলাম কিন্তু, head sir তো অনেক strick ছিল কিন্তু বলেছিলাম এক দু'দিন sir টাকে বলেছিলো যে আপনি class এ ভালোভাবে পড়াবেন complain আসছে। তো তবুও সে তাই ই করতো। এক দু'দিন হয়তো ভালো থাকতো তারপরেও তাই। মানে এই যে অবনতিগুলো করছে এখনতো শুনছি সেভাবে sir টা পড়াচ্ছেই না। মানে যাচ্ছে এখন, আগে তাও reading টা পড়তে বলতো, এখন তো reading ও পড়তে বলছে না। বলছে পরে কী হবে ? আহ তোদের তো পরীক্ষাই হচ্ছে না, পরীক্ষায় তো সবই দেখে লিখতে পারবি এরকম একটা ব্যাপার। হ্যাঁ তুই ঠিকই বলেছে। আখন master গুলো পড়াশনা~ পড়াশুনা করায় না। কেন করায় না বলতো ? তোর আখন সে পাইভেট ভিত্তিক হয়ে গেছে না। আখন পড়ায় না নিয়ে বলছে পাইভেট এ যেয়ে আবার ভালো পড়ায়। ইস্কুলে পড়াচ্ছে না পড়াচ্ছে না ভালো করে। কিন্তু পাইভেট এ ওই sir ই ভালো পড়াবে কিন্তু private এ যাবি ওই sir টা ভালো পড়াবে। কিন্তু ইস্কুলে সেই sir টা আসবে পড়া . সেটাই সেটাই। আর এখনকার শিক্ষাগুলো এতটা সুন্দর আমাকে লাগে কারণ কী বলতো অনেক এরকম মেয়ে উঠেছে এখন Youtube এ দেখছি। তারা এতটা শিক্ষা গ্রহণ করেছে যে শিক্ষা গ্রহণের পরে mentalist মানে বুঝতে পারছিস মানে তোর মন কে দেখে, তোর মনে কী বলছিস, মনে কী কথা তুই বলছিস বা তুই কী চাইছিস সেটা তোর মনকে মানে তোর উপর দেখেই বলে দেবে। মনে তোর কী চলছে। হ্যাঁ মনোবিগরা তো দেখেই বলছে চোখ মুখ দেখেই বলে দিতে পারবে তুমি কী চিন্তা করছো ? তারা তো পড়াশুনা করেছে এই সম্বন্ধে। সেটাই সেটাই। তারা যেই মানে সেটাকে তারা বলছে mentalist, সে মানে জাদুগর। তো বলছে একটা মানুষের মানে কি বলতো যে এক টাকার coin দেখবি এরকম জাদু হয়তো দেখেছিস। এক টাকার coin সে লুকিয়ে দিলো হাতের মাঝখানে মানে, দু'second এর মধ্যে সে মানে হা~ হাতের coin টা ই করে দিলো। মানে গায়েব করে দিলো আবার দু'second এর মধ্যে হাতের মধ্যে আবার চলে এলো। এই জাদুগুলো তো দেখেছিস মনে হয় ? হ্যাঁ দেখেছি আমাদের গ্রামের দিকে আগে আসতো আখন তো আসেনা। আগে, বহু রকমের জাদু আসতো তখন দেখতাম। আমি ছোটবেলায় দেখেছি এগুলো। তো কি বলছে বলতো ওই যে দু'second এর মধ্যে coin টাকে গায়েব করে আবার coin টাকে নিয়ে আসা এই দু'second এর কাজটাকে শেখার জন্য দু'বা দু'মাস তিন রাত practice করে, খে না খে practice করে করে করে করে করে করে তারপর সে দু second এর সাধনাটা তার পূরণ হয়েছে, দু second এর শখটা তার পূরণ হয়েছে। তাহলে এই যে জিনিসগুলো দ্যাখ শিখতে অনেক time লাগে, শিক্ষা পেতে মানুষকে অনেক time লাগে। এবার শিক্ষাটা যে যেমন ভাবে নিতে পারে, যে যেমন ভাবে অংশগ্রহণ করতে পারে হ্যাঁ শিক্ষার ভাগটা যে যেমন ভাবে নিতে পারে এই হলো একটা ব্যাপার। স্বামী বিবেকানন্দ তো অনেক,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 হ্যাঁ হ্যাঁ স্বামী বিবেকানন্দ অনেক তারপর রবীন্দ্রনাথ ঠাকুর কত ছোট থেকে কে তার এত শিক্ষা কিন্তু কিন্তু তিনি বিদ্যালয়ে যায়নি, তিনি মুক্ত বিদ্যালয়ের মধ্যে পড়াশুনা করেছেন। এবং তার জীবনে যে পড়া হয়তো আমাদের জীবনে হয়তো আশ্চর্য ব্যাপার। তার পড়াশুনা সেরকম পায়নি কবিতা থেকে পচুর কবিতা লিখেছেন তিনি। তাই তো বিশ্বকবি বলা হয় তাকে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ইস্কুলে যায়নি তিনি আহ মানে একটা প্রকৃতি দেখলেই সেখান থেকে একটা ছড়া বানিয়ে আমাদের জন্য লিখে রেখেছেন। এখনো তার অনেক ছড়া আছে যেগুলো আমরা পড়ি। যে Rabindranath Tagore, রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে জিনিসগুলো তারা কিন্তু দ্যাখ শিক্ষাগুলো দিয়ে গেছে বা তাদের যে শিক্ষাগুলো, সেগুলো কিন্তু পেয়েছি বলে আমরা কিন্তু আজ একটু হলেও অনেক কিছু শিখেগেছি। বা এই যে ভাষাটা আগে তো আমাদের এ ভাষার শিক্ষাটা ছিলোনা। আমাদের ভাষা, দ্যাখ ছোট থেকে বাচ্চা, যারা বাচ্চা তাদের যে শিক্ষাটা তাদের ভাষার শিক্ষাটা অন্যরকম। তো আস্তে আস্তে তাদেরকে যখন শিক্ষা দেওয়া হয় বা শেখানো হয়, তখন কিন্তু তাদের ভাষাটা অন্যরকম হয়। হ্যাঁ তখনকার ভাষা বাচ্চা ছেলের ভাষা তো বাচ্চা রকম বলতে হবে বুঝবে না ওদেরকে যদি আমি ছোট থেকে ভালো ভাষা বলি~ বলার চেষ্টা করি বুঝবেনা। ওদের রকম থেকে বোঝাতে হবে। মাধ্যমে বাচ্চাদেরকে পড়াশুনা করাতে হবে। সেটাই সেটাই, মানে তোকে কী বলবো Isaac Newton কে তো মনে হয় শুনেছি ? হ্যাঁ Isaac Newton কেন শুনবো না ? হ্যাঁ তো তিনি এতটা বুদ্ধি, তো তোকে কী বলবো ? তেনার তো মানে scientist একটা তো বলতে গেলে তেনার তো জানিস সব কিছুই কম বেশি। তো তার শিক্ষিত ব্যাপার নিয়েও তুই জানিস। হ্যাঁ বল। তুই আহ তুই তারপরে এখনকার science এর দিকে একটু লক্ষ্য কর না। এই যে science গুলো মানে এই যে চাঁদে, চাঁদ জিনিসটা হয়তো মানুষ just নীচে থেকে মানে জমিন থেকে lang:ForeinHindi টাই দেখতো। এবংlang:ForeinHindi এর চাঁদটাকেই দেখতো। কিন্তু দ্যাখ এই আস্তে আস্তে মানে এই চাঁদে চাঁদে পৌঁছানোটাও অনেকদিন হয়েগেলো যেটা শুনেছি। বা যেটা হয়েছে অনেকদিন আগে গেছে। তো এই চাঁদে যাওয়াটাও কিন্তু একটা কাল্পনিক ব্যাপার। সেটাও কী অনেক শিক্ষা অনেক শিক্ষা অনেক শিক্ষা অনেক শিক্ষা পাওয়ার পরেই কিন্তু ওই জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে তাই না ? হ্যাঁ তু ঠিকই বলেছে বেশি শিক্ষিত না হলে তো যাওয়া যেত না ! উম মানুষ যদি শিক্ষিত না হতো অ~ অশিক্ষিত হয়ে যেত চাঁদে পৌঁছাতে পারতো না, এবার চাঁদের থেকে মঙ্গল গ্রহ যাচ্ছে। জায়গা কিনছে ওখানে শুনলাম জায়গা টায়গা কিনে বাসবাসের চিন্তা ভাবনা করছে।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

কিন্তু যে সেখানে যাওয়ার জন্য নিজেকে অনেক শিক্ষিত হতে হবে, নিজেকে অনেক আহ নিজেকে সেই যোগ্যতা তৈরী করতে হবে, নিজেকে অনেক কিছু অর্জন হতে হবে সেই জিনিসগুলো কিন্তু তারা মাথায় রাখে না, তাই না ? হ্যাঁ একটা যে কোনো জিনিস আবিষ্কার করতে হলে তার সম্পর্কে জানতে হবে। তারপর তার সম্বন্ধে কী করে যেকোনো ধরো aeroplane। মানুষ ভাবতে পেরেছিলো যে উপরে আমরা উড়ে বেড়াবো ! চিন শিক্ষিত যদি না হয়ে সেরকম ব্যাপার, বুঝতে পেরেছো তো ? সেটাই সেটাই, একদমই ঠিক বলেছিস। হ্যাঁ হ্যাঁ বলবো তো আউ ভালো থাকবে। তা তুই ঠিকই আছিস তো ভালো আছিস তো ? আমিতো ভালো আছি। আর কাকু কাইমাকে বলিস যে আমি phone করেছিলাম। বুঝলি ? কাকিমারা তো এখন মনে হয় ভালো আছে ? হ্যাঁ ভালো আছে। ঠিক আছে বলে দেব ,ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ ? ঠিক আছে বেশ তাহলে রাখ হ্যাঁ।

তে কোনো কিছু লাভ করছিনা তোমাকেতো একটা fee দিচ্ছি আমার এটা company -র rate এটা আমার কিছুই না

সত্যি বিশ্বাস করো তালে তুমি এটা নিয়ে নাও এটা নিয়ে নাও এটা দিয়ে দিচ্ছি

আমি p & g Proctor and gamble company -তে কাজ করি

আমাদের salary আট হাজার টাকা

target Gillette gurde three আছে ছটা

ম Mac three তিনটে guard আছে ছটা এইগুলো আছে দুটো

আর ladies product এক

ভাসুর জা husband ছেলে সবই

সংসারে নিজস্ব মেয়েদের সবারই কাজ থাকে সংসার মানেই রান্না টান্না সমস্ত কিছু থাকে করে তারপর বেড়িয়ে ম বেড়োই বাড়ি থেকে বেড়োনোর সময় auto করে station -এ আসি

train দুবার আমাকে পাল্টাতে হয় একবার দমদম থেকে আবার পাল্টাতে হয় নিয়ে বিরাটিতে আসলাম এসে এখন কাজ শুরু করবো পাঁচটায় গিয়ে বাড়ি বাড়িতে গিয়ে মেয়েদের তো কাজ থাকেই রান্না রান্না থাকে

সময় কেটে যায় দশটা সাড়ে দশটা এগারোটাও বেজে যায় আমাদের পরিবেশ খুবই ভালো এমনি ভীষণই শিক্ষিত পরিবেশ সবই ভালো পরিবেশে কোনো গন্ডগোল নেই কোনো কিছু নেই এখনো পর্যন্ত আমি দেখিনি আজকে আঠেরো বছর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত দেখিনি

আছে পুকুর আমরা সবাই স্নান টান করি এবং মম যাবতীয় কাজ হতো এখন আর যাওয়া হয়না এখন সবার বাড়িতেই কল মোটামুটি আ থাকে পাম্প বসানো থাকে এইজন্য যাওয়া হয়না মাঠ থাকে মাঠে আমরা গরমকালে গিয়ে ওখানে বসি

একটু সবাই পাড়ার বৌরা সবাই মিলে একটু আড্ডা টাড্ডা দিই বাচ্চারা খেলাধুলা করে এখনো হয়তো যাওয়া হয়না কাজের ইয়ে ইসের ক্ষেত্রে যাওয়া হয়না এখন বাচ্চারাও সব পড়াশুনা নিয়ে ব্যস্ত যে কেউ যেতে পারেনা

আমার একটাই ছেলে ছেলের আরর husband tuition -ই পড়ায় বাড়িতে

আ ছেলে english medium -এ পড়ে একটাই ছেলে এবার প্র মাধ্যমিক দিচ্ছে

আমাদের family - তে মোটামুটি আমরা সবাই একটু ঘুরতে বেড়াতে ভালোবাসি এবং ছেলের পরিক্ষার পর আমরা প্রতি বছরই ঘুরতে যাই এই corona র ইয়েতে দুই তিন বছর ধরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি

এবার মাধ্যমিক দেওয়ার পরে ইচ্ছা আছে একটু যাওয়ার কিন্তু তার আগে আমি একটু অসুস্থ হয়ে গেছি বলে যাওয়া হচ্ছেনা কিন্তু যাবো